ছবিটিতে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি।

জায়গাটিতে একটি চেয়ার দেখা আছে।

রেস্টুরেন্টটির ভেতরে অনেকগুলো বড়ো টেবিল রয়েছে।

চারিদিকে দেওয়ালে অনেকগুলো বেলুন সাজানো দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে একটা বড় ফ্রিজ রয়েছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

পোস্টারের পায়াসে একটি বাইক দাঁড় করানো আছে।

ছবিটিতে আমরা একটি গ্যারেজ দেখতে পাচ্ছি ।

দেওয়ালে একটি বড় এ_সি মেশিন দেখা যাচ্ছে।

দেওয়ালে অনেকগুলো মোবাইল সাজানো রয়েছে।

রুম -এর ভিতরে একটি বড় টেবিল রয়েছে।

চারিদিকে অনেক মানুষজন দাঁড়িয়ে দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের উপরে কয়েকটি পানির ট্যাংকি বসানোর আছে।

পিছন দিকে একটি বড় আয়না লাগানো আছে।

বিল্ডিংটির উপরে অনেকগুলি লাইট লাগানো আছে।

এতে সামনে দুজন মহিলা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি।

একটি গাড়ির মধ্যে জামা ঝুলানো রয়েছে।

আর এর উপরে কয়েকজন মেয়ে বসে রয়েছে।

মেয়েগুলি তাদের মাথা নীচু করে বসে আছে।

পিছনে একটি ঘন জঙ্গল রয়েছে।

জঙ্গলের মাঝে অনেক বড়ো বড়ো গাছপালা দেখা যাচ্ছে।

আরেকজনের পাশে একটি কাঠের টেবিল দেখা যাচ্ছে।

এমনি কয়েকটি পোস্টার দেখতে পাচ্ছি।

একটি টেবিল -এর উপরে প্রদীপদানি রাখা আছে।